এই ফটো -তে নৃত্য প্রদর্শনী করা অবস্থায় কোন মহিলার ফটো নেওয়া হয়েছে।

অনেকের হাতে বড় বড় ঢোলক এবং মহিলারা লাল শাড়ি পড়ে নৃত্য করছেন।

এই ফটোতে তিনটি বাচ্চা মেয়েকে দেখানো হয়েছে এটি কোন স্টেজ এর দৃশ্য।

এটি কোন বিয়ে বাড়ির দৃশ্য-ও-ও। যেখানে বিবাহ অনুষ্ঠান চলছে-এ। এই ফটো -তে একজন মহিলা-আ কনেকে সাজাচ্ছেন।

এটি কোন প্যান্ডেল এর দৃশ্য-ও এই প্যান্ডেল এ বেশ কয়েকজন মহিলাদের গ্রুপ এ মধ্যে গরবা ডান্স করছে তারা।

এই ফটো তি কোভিড নাইন্টিন চলাকালীন কোনো মল -এর ভিতরকার দৃশ্য।

এই সেমিনার -এ একজন ভদ্রলোক কোন ধরনের স্পিচ দিচ্ছেন তার পিছনে একটি মঞ্চে সাজানো আছে ওখানে ক্রস -এর চিহ্ন আছ।